তার পিছনে কিছু পোস্টার লাগা রয়েছে সামনে একটা হলুদ রঙের বাস চলছে নীচের কার্পেটের রং সবুজ।

জায়গাটা উম দেখে মনে হয়েছে যে এখানে অনেক রকমের বই খাতা বিক্রি হয়।

এখানে একটা রোড দেখা যাচ্ছে রোড -এ মাঝখানে একটা বিশাল বড়ো কাঁচের বিশাল বড়ো কাঁচের সাইড - এ অনেক দোকান দেখা যাচ্ছে।

ব্লু ও হোয়াইট রঙ এর বেলুন এ সাজা রয়েছে তার ঠিক সামনেই অনেক মানুষ গুলো দাড়িয়ে রয়েছেন তার ঠিক সামনে দুটো বাইক রাখা রয়েছ--

জায়গাটা রেলওয়ে ষ্টেশন মনে হচ্ছে। সামনে প্ল্যাটফর্মে একটা লাল ও ছাই রঙ এর দোকান দেখা যাচ্ছে।